আমরা ছবিটিতে একটি দোকান দেখতে পাচ্ছি যার নাম ধর্মরাজ কালেকশন এবং এটি ঝাড়গ্রামে অবস্থিত। এটি একটি--

এবং লোকটির পেছনে অনেক গাছপালা রয়েছে।

আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি একটি গ্রামের রাস্তা যেখানে অনেক স্কুল স্টুডেন্ট রা লাইন দিয়ে কোথাও যাচ্ছে এবং রাস্তার উপর একটি টোটো চলছে।

ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ফোর্থ রোড বিল্ডিং যার এন্ট্রিয়াল উইন্ডো গুলির কালার কিছু কিছু জায়গায় ইয়ালো এবং যার বাইরে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মানুষজন এবং কিছু গাড়ি।

ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের অফিস যার পাশে একটি এজেন্সী রয়েছে। যার নাম সমীর এজেন্সি এবং তার বাইরে।

চার পাশে কিছু ও গাছপালা ও দেখা যাচ্ছে।

সামনের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ফোন -এর দোকান।

ছবিটিতে আমরা একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছি যেটা কোন টিম এর হোম গ্রাউন্ড এবং যার পেছনে অনেক গাছপালা দেখা যাচ্ছে গ্রাউন্ড এর ভেতর আমরা দেখতে পাচ্ছি একটি মহিলাকে।

ছবিটি থেকে বোঝা যাচ্ছে যে এটি কোন স্কুল এর ক্রিসমাস ফাংশন হচ্ছে।

দেখা যাচ্ছে উম অনেকে মাটিতে বসে রয়েছেন এদিক ওদিকে মন্দিরের বাইরে পেছন দিকে দেখা যাচ্ছে যে নাগরদোলনা।

কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী রয়েছেন তাদের সামনে মানুষজন প্রার্থনা করছে ।

ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি দোতলা বিল্ডিং এবং এই বিল্ডিং এর দো তালা হল একটি ব্যাংক। এবং নিচের তলা হল একটি সিমেন্ট - এর দোকান। ব্যাংক টির নাম হল বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাংক।